আ অনেক গুলো গাছ লাগানো রয়েছে আকাশ রয়েছে খুব সুন্দর অনেক গুলো গাছ ও রয়েছে একটি ব্লাইড দেখা যাচ্চে অ্যাঁ সামনে গেট টি ও খুব সুন্দর একটি রাস্তা রয়ে-ছে।

একটি বোরো প্রাগ বলে রয়েছে অনেকগুলো বসার জায়গা রয়েছে ।

খুব সুন্দর অনেকগুলো মেয়ে মেয়ে আছে অনেকগুলো তো ছেলে রয়েছে খুব সুন্দর ফর রয়েছে এবং একটি ইমম--